জি

তুই কোথায় এই আমি একটু ছাদে ঘুরতে এসেছি হুঁ তারপর বল

হ্যাঁ কি করলো আমাদের জন্য সে তো ঠিকই কারোর জন্যে কিছু করে যেতে পারেনি

পুরো পরিবারটি যাচ্ছে মা আছে বোন আছে তারও বিয়ের চিন্তা করতে হচ্ছে মা কে

তার তার পেট কি করে চলবে সেটাও ভাবতে হবে তাই না

সবার জন্য করে করে চলে গেল আর কিছু সবার জন্য ভাবল আর কারো কথা ভাবেনি

আঃ সেটাই সেটাই তার পড়াশোনা রয়েছে তারপর থেকে

এখন মায়ের তো এই সব কাজের ব্যাপারটাতো দেখা যাক কি হয় সেই সত্যি গো মার জন্যে খুব খারাপ লাগে গো কি করলো পিসিদের করেছে তোর মামার বাড়ির জন্য করেছে একটু আধটু সাহায্য করা ভালো কিন্তু আবার উজাড় করে দেব পেছনের কথা আর কিছু ভাবল না

যে কে কি খাবে, কার কি চলবে না চলবে বাড়ি ঘর করেছে

না না কাজে লাগার মতো তো নয় সেই যে কোন কাজে লাগবে তাও না

হ্যাঁ সেটাই হল কথা কত লোকের থেকে অত লোকের থেকে টাকা পায় তোর বাবা

তবে মা পুরোপুরি ভাসছে সোজা কথা বিশ্বাস কর আমার বোনের না হয় হিল্লে হয়ে গেছে তোর মা সেই ওটাই তো হচ্ছে সমস্যা কত লোকের থেকে কত টাকা পায় সে টাকাও তোর মা তুলতে পারল না কে তুলতে যাবে একটা হ্যাঁ একটা মেয়ে মানুষ হয়ে কি টাকা তুলতে পারে

খেয়েছ কিছু হ্যাঁ খেয়েছি

তোর বাবা কিভাবে রান্না করতো কি রান্না করতো তোর বাবা আর বলো না শুধু সব কিছুতে ঝাল তারপরে উম ওনার মতো করে চলার মতো রান্না হয়ত মাছের ঝোল করলো সেটা আবার বেগুন দিয়ে না মিষ্টি দেবে না সেগুলো পছন্দমতনও হবে না কিন্তু উনি রান্না করবে হ্যাঁ

ওইতো নয়তো রুটি করো তরকারি করো পাঁচমিশালি তরকারি সবজি দিয়ে খেতেই চাইত না এ দিয়ে খাওয়া যায় রোজ রোজ হ্যাঁ আর ওনার প্রত্যেক দিনই সবজি তরকারি চাই চাই মাছিমপুরের সব লোকগুলোই বোধহয় এরকম খায়

পটল কুমড়োর যে তরকারি করনা তুমি ওরকম তরকারি করলো মুড়ি দিয়ে মেখে খায় খেতে ইচ্ছা করে না এভাবে খাওয়া যায় না হুঁ

ওনার একটু যে ভালো মন্দ হবে আর তোর বাবার তেজ তোর বাবার আঃ তেজি লোক মানে একটা জিনিস হল না তো কি যে করে উনিই জানে একবার সেই চাল ফেলে দিয়েছিল মুড়ি ফেলে দিয়েছিল এবং কি একবার তোমার আগে হয়ত বলেছি সেই মুড়ির ডিস পায়নি থালা পায়নি তাই জন্য এ করলো মুড়িটা মেঝেতে ফেলে আর ওখান থেকে খাচ্ছে উফ্ পারেও বটে এরকম লোকের সাথে সংসার করাও না গড়

হ্যাঁ মানে মা চুপচাপ মানছি কিন্তু গরম কি হয় না বলো না মাথা

শান্ত মানুষেরও তখন দেখবে রাগী হয়ে যাচ্ছে

আমিও তো শান্ত দেখছো আমি রেগে যেতাম না আমি যা রেগে যেতাম সে তো ঠিক সিমিও ঠিক তোর বাবার মতই হয়েছে হ্যাঁ হ্যাঁ তোর গুন আছে সেই রাগ রক্তের মান হবে তো বটেই রক্তের জিনিস হবে তো বটেই না রক্ত বইছে না তুই খানিকটা তোর মায়ের মত গেছিস তোর বাবার মত অতটাও যাস নি

অরে কি বলতো আমি না বেশি ভয়ে ভয়ে থাকতাম গো সেই জন্য সিমির না ওই ভয় জিনিসটা ছিল না

জো হ্যাঁ বাবা তো কি বল তো কিছু জিনিস নেবে ও ছোট কি বলবে বেশ ওকে বলে ডাকত ওগো ধরো মিষ্টি আনল চকলেট আনল যাই আনুক আমি তো বড় পাবো সেটা কথা না কিন্তু ওকে ডাকত এ করত আর আমি কোন ব্যাপারে ধরো কিছু কিছু বলতে গেলেও মা কিছু করতে গেলেও মা ভয়ে ভয়ে থাকতাম বুঝেছ তো সেজন্য আমি হয়ত একটু শান্ত স্বভাবের হয়েছি হতে পারে কিন্তু ভয়ে ভয়ে বেশি থাকতাম মানে এই কোথা থেকে আসবে ঘুরে আসবে সেই রাগ দেখাবে হুঁ তাই জন্যেই তো এই ব এই সময়টায় এসে এখন রাগ ধরছে নয়তো রাগ ধরার কোন কথা বলোনা বাবার উপর কেউ রাগ করতে পারে সে তো ঠিক কারর জন্যে কিছু করে যেতে পারেনি মাও মাও এই এই যখন এই মানে দিনটা যাচ্ছে এখন শুধু ওইসব কথাই মনে পড়ছে যে রাগ দেখাতে তেজ দেখাতে কিছু করে যেতে তো পারলে না

এই কালী পুজোতে দুই বছর আগে তোদের বাড়িতে গিয়েছি তাই তোর বাবা খাবার

হ্যাঁ মনের দেখতে দেখতে দিনগুলা সব চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে ওই সময়টা থেকে দুই বছর চললো আসা হল

যাই হোক আর তোর বাবা আরেকদিন কি করেছিল যেন তুই গল্প করছিলি ভুলে গেছি আমি আরেকজন কি সেই ডিম নিয়ে ডিম ফেলে দিচ্ছিল না কি করেছিল আরেকদিন কি গল্প করছিলি ওই বিলটাকে খুঁজে পায়নি বলে পরে পেয়েছে বলে না না ডিম ডিম ডিমটা ডিমটা ফেলে দিয়েছিল না ডিম ফেলে আমি সেই পিঁপড়ে নিয়ে খেলছি তেতো খাওয়ার কথা

কাক ফুটো করে দিয়েছে ব্যস্ আমার কাছে এসে পাঁচটা ডিম ঘরে পুরো ছুঁড়ে নষ্ট করলো নষ্টর নষ্ট হল দুটো করলো আমাদের ছুঁড়ে পাঁচটা তো কার গেল আমার কিছু হল

সে তো করবেই বলোনা পরিষ্কার সবে করেছে ঘরটা সকালে যেরকম করে করার পর দেখছে আবার ওরকম বাবা ওরকম করলো যতই রাগ হোক তো নিজের জিনিস নষ্ট করে কারর ওপর রাগ দেখানো কি উচিত বলনা

আরে ও কি বলো তো মা আমি বড় হয়ে গেছি কিন্তু এই যে মাথায় ঢোকা না তুই বড় তুই শুনতে থাকবি তুই ঝগড়া ঝাটি কম করবি এই যে ব্যাপারটা সিমির বেলায় তো এই সব বোঝায়নি এবারে আ এই কথা বলতো যে তুই বড় তুই যদি ওরকম করিস তোর ছোটটা আর কি শিখবে তোর দেখে বুঝলে তো আর ও না বাবার পুরোপুরি রাগ জেদ এইসব দেখে ও ওরকম হিংস্র টাইপের তৈরি হয়েছে আবার একা একা থাকা এই সব দিত না দুই বোন আর কি ঘরের মধ্যেই তো ঠিক আছে যতটুকু হিংসা নিজেদের মধ্যে এরকম একটা ব্যাপার না

এক এক ছিল তো এক এক থেকে বেশি আরো বেশি এরকম হয়ে গেছে

ও তো আরোই একটু এক এক থাকে না তো বলি যাই পাস না কেন সেটা তো মায়ের কাছে ওই পাচ্ছে না এরকম একটা হয়েছে আর এ আরেক বারটা কেমন তেজ দিয়েছে বাবা নাও দেখি মায়ের একটা দোষ মায়ের তো দোষই ওটা মা হচ্ছে বালতির মধ্যে জামাকাপড় ভিজিয়ে চলে গেছিল আর বলছে তোমার কাচা শুধু কাচা বলে আলমারি খুলে সব জামাকাপড় বের করে

হাড়িতে ফেলে দিয়েছে ড্রেনে নতুন নতুন জামাকাপড়ই মানে পরিষ্কার যে নতুন জামাকাপড় ঢোকান থাকে

না তোর মায়ের ভুল হয়েছে সেটা তো তোর মায়ের ভুল হয়েছে এক মানে এত ইয়ে করত না গো অরে কি বলতো উম মায়ের এই কাচা স্বভাবের জন্য জিনিসগুলো বেশি হোত আর

ঠিক আছে মায়ের ক্ষেত্রে তো কেউ ছিল না মায়ের যেটা যেটা হয় যে একা সংসারে থাকলে বুঝেছ তো আর অন্য এটা ঠিক ওটা ভুল কিন্তু ও ওনার যে স্বামী সে যে ওরকম চক্ষু না দেয় সেটা মা বুঝতো না পরে যখন বুঝতো তখন টের পেত

কিন্তু বড্ড বেশি ই করে এ দেখাত তেজ দেখাত গো

বেশি ই করে রাগ পেট ছিল ওই সব অত বেশি সহ্য করাও যায় না মানে এমন করবে বলবে সে কাঁদিয়ে দেবে

একটা এগারোশ টাকা দামের শাড়ি কিনে দিয়েছে সেটাই বলছে যে পেটে বিদ্যে নেই আর তুমি শাড়ি পড় এত টাকা দামের তা তুমি বলো এটা কোন কথা হল স্বামী ইনকাম করছে হুঁম সেখানে তো তোমার হ্যাঁ রোজগার করছে দেবে মেয়েকে দেবে এই সবই তো বলো হুঁ সেই তাদের জন্যই তো করা তোমার স্বামী রোজগার করছে বউকে করার জন্যে আজকে এরকম যদি ওরকম বলে যে তুমি দামি শাড়ি পড়ছো উম পেটে বিদ্যে নেই আর সে বলে বাবা এ দিয়েছে দিয়েছে প্রথম দিয়েছিল প্রথম

চলেই গেল হ্যাঁ নিয়ে সবকিছু নিয়েই তো চলে গেল একটা মানুষের পুরো জীবনের মানে একটা উম শখ একটা উম জিনিস পড়া সবকিছু নিয়েই তো চলে গেল বলো সেটাই

একতো শাশুড়ি সেটা তো হালকা সাজে কিন্তু একটা শাশুড়ি হলেও লাল কি পড়ে না বলোনা সেটা সধবা থাকলে পড়ে সেটা পড়তে পারবে কোনদিন